চিত্রতিতে দেখানো হয়েছে এটি একটি গঙ্গা এবং ওপরে আছে ব্রিজ এবং নিচে প্রচুর জল রয়েছে এবং দুজন মানুষ স্নান করছে।

চিত্রটিতে দেখানো হয়েছে এটি একটি বিল্ডিং বিল্ডিংটি সাদা রঙের এবং আকাশী রঙের খাম্বা গুলো রয়েছে জানালাগুলো হলুদ রয়েছে এটা হচ্ছে এস.বি.আই এর মানে বিল্ডিং ।

ছবিটিতে দেখানো হয়েছে এটি একটি বিল্ডিং । বিল্ডিংটি সাদা রংয়ের ও আকাশি রংয়ের বিল্ডিংটির পাশে--

এবং কলেজ টির বাইরেটা ব্ল্যাক কালার -এর সুন্দর এবং ভেতরটা সাদা রঙের এবং আশেপাশে গাছ রয়েছে এবং বিল্ডিং হ হ টির রং সাদা রঙের।